ওর সামনে এক একজন মহিলা দাঁড়িয়ে আছে।

এবং সাইড -এ কিছু ছেলে--

দেখে খুব সুন্দর লাগছে এখানে --

সাইডে লান নানা জিনিস দিয়ে সাজানো রয়েছে।

এখানে মাছ বিক্রি করা হচ্ছে এবং এখানে --

এখানে দেখতে পাওয়া যাছে একটি --

এখানে কৌটোতে অনেক কিছু জিনিস মোড়ানো রয়েছে।